এখানে কোন কিছু পাঠ করানো হচ্ছে বা কোন কিছু পড়ানো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সামনে টেবিল এ রেখে চেয়ার এ বসে --

এটা হল একটি অ্যাপার্টমেন্ট যার নাম মায়া এপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের রুম ভাড়া পাওয়া যায় এবং এই বিল্ডিংটি খুব খুব সুন্দর। বিল্ডিংটি বাইরের জানালাগুলো খুব সুন্দর।

এর সামনে আমরা দেখতে পাচ্ছি একটি মোড়ঙ্গটির রাস্তা যেখানে হচ্ছে বেশকিছু লোকজন জমায়েত হয়ে দাঁড়িয়ে রয়েছে। একজক সামনে দিয়ে হেঁটে আসছে--

এখানে আমরা দেখতে পাচ্ছি যে তন্দুরি সেন্টার যেখানে তন্দুরি-- আরো অন্যান্ন সামগ্রী পাওয়া যায় রাজীব দাসের নামে দোকানী তার দোকানে যে দৃশ্য দেখতে পাচ্ছি বাইরে--